এবং সেহানে একজন ব্যক্তি পাইপ দিয়ে একটি গাড়ি ধুইতেসে এ অবস্থায় দেখা যাচ্ছে এবং পিছনে একটি গর দেহা যাচ্ছে।

এবং সেই ঘরের সামনে একটি সাদা সাইনবোর্ড লাগানো রয়েসে।

এবং সেই পাহাড়ের মইদ্যে অনেক বড়ো বড়ো পাতর রয়েসে এবং সেখানে কয়েকজন মানুষকে দেখতে পাচ্চি।

এবং তার সামনে একটি মাইক আসে এবং সেহানে লাল এবং হলুদ রঙ্গের কিসু মালা দেখা যাচ্চে।

এবং গ্রিল মেশিনের সাতে একটি অয়ার লাগানো রয়েসে তাও দেখা যাচ্ছে।

ইহানে একটি এ_টি_এম ঘর দেখতে পাচ্চি।

এবং সেই ঘরের ভিতরে একটি মানুষও দেখতে পাচ্ছি।